এসেছে ডাক্তারকে তার শরীরের চেক আপ করাতে। আ একজন রুগীর--

গ্যাঁদা ফুলের মালা এবং রজনীগন্ধার মেলা মালা বিক্রি হচ্ছে। এই মালাগুলো অনেক পারপাস -এ ইউস করে কেউ বিয়ে বাড়িতে কেউ পুজোর স্থানেও দিয়ে এই মালাগুলো ও ফুলগুলো উৎসর্গ করা হয়। । ফুল আমাদের খুব দরকারি জিনিস।

এই আইনক্স সিনেমা হল এখন আ আমাদের কলকাতা শহরের সব আ সব শপিং মল এই মোটামুটি দেখতে পাওয়া যায়। এই আইনক্স সিনেমা হল এ ওই ইয়ে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর। খাওয়াদাওয়ারও ব্যবস্থা--

এটা একটা বাগান। এই বাগানে যা ঝল জল দেওয়া হচ্ছে ঘাস গুলোতে যাতে তরতাজা হয় আর এখানে সুন্দর ফুল ফুটে আছে। বাড়ির সাইড -এ এই বাগানটা পরিচর্যা করা হয় খুব সুন্দর ভাবে। আ খুব সুন্দর এই বাগানটা গুছিয়ে একে আ--

অনুকরণে তৈরী একটা ডেমো জায়গা যেইখানে আইফেল টাওয়ার আ সাজানো হয়েছে। এটা একটা আ সুন্দর সামনে একটা ইউস মি ও রাখা আছে। এই টাওয়ার এর আ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাগান --